এটা আলাদিনের একটা লজ । এখানে বিয়ে সাধি হয়। এখানে পয়তা গাড়ি। এখানে খানাদানা হয়। খুব সুন্দর লজটা। এখানে খুব সুবিধার মতন লজটা এখানে--

চাষ ধানের চাষ হয়ে সেই চাষের থেকে আমাদের চাল হয় চাল থেকে আমাদের খাবার হয় সেই থেকে আমরা খা-ই--